এটা একটা বই দোকান। অনেক বই আছে। অনেক পুরানো বই নতুন বই অনেকরকমের বই দেখা যাচ্ছে। অনেক খাতা আছে নিচে আরো অনেক বই আছে।

পেট্রল পাম্প এর সামনে একটা ঘর করা আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।